দোকানটির নাম হচ্ছে শ্রী গনেশ অপটিক্যাল দোকানটি এন_এস লালা রোডের মধ্যে অবস্থিত।

রেস্টুরেন্টের মদ্যে কয়েকজন লোক বসে আছেন।

এবং রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে বাতি দিয়ে সাজানো লাল রঙ্গের বাতি উপরে ঝুলে ঝুলে রাখা হয়েছে।

ক্লাসরুমের দৃশ্য সেখানে কয়েকজন সাত্রসাত্রীরা পড়াশুনা করছে এবং বাইরের দিক জালানা হাতিমটা দেখতে পাচ্ছি যেখান দিয়ে বাহিরটা দেখা যাচ্ছে স্কুলটির ভিতরে সাদা রংটি রঙ্গিত।

আমি এখানে কয়েকজন বালক এবং বালিকাকে ব্যায়াম করতে দেখতে পাচ্ছি তারা মাটিতে শুয়ে কিছু ব্যায়াম করছে।

এখানে আমি আটজন বালক এবং বালিকাকে ব্যায়াম করতে দেখতে পাচ্ছি।

লোকটির মাথায় একটি সাতাও আসে।

আমি এখানে একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছি বিল্ডিং ঘর দেখতে পাচ্ছি।

দিশ্যটি দেকে মনে হচ্চে এটি একটি কুনো উৎসবের দিশ্য ।

এবং সামনে একটি মঞ্চ আছে ঘরের মইধ্যে অনেকগুলো বাতি জ্বলছে।

এবং দুকানটি হার্ডওয়্যারের দুকান দুকানটির বাইরে একটা স্কুটি রাকা আসে ।

এবং একটি বুলেট বাইকও রাখা আছে।

এই বালক বালিকারা ব্যায়াম করছে ব্যায়াম করা খুবই ভালো কাজ।

আমি এখানে একটি বড়ার দুকান দেখতে পাচ্ছি।

দুকানে একটি মধ্যে কিছু বড়া রাখা আছে।

এখানে অনেকগুলো বই খাতা রাখা আছে এবং সেখানে আমি কিছু লাল রঙ্গের পুস্তক সামোনে রাখা দেখতে পাচ্ছি।

এখানে সবুজ অনেক ধরনের গাছপালা আছে এবং কাঁটাতারের বেড়ার মধ্যে একটি কালো রঙ্গের পাখিও আছে।

আমি এখানে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি।

আমি একানে একটি রাস্তা বুঝি ও একটি গেট দেখতে পাচ্ছি একটি --

দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগসে দৃশ্যটি রাত্রিবেলা সবি উঠানি হয়েসে এবং দেখতে খুব ভালো লাগে।